নিচে অনেকগুলো মাছ লক্ষ্য করা যাচ্ছে।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

নিচে অনেকগুলো ছোট ছোট সবুজ রঙের ঘাস লক্ষ্য করা যাচ্ছে।

ছোট বড় অনেকগুলো গাস দেখা যাচ্ছে।

আমি এখানে একটা বড়ো দোকান দেখতে পাচ্ছি।

আমি এখানে একটা দোকান দেখতে পাচ্ছি।

ওপরে একটা সাদা রঙের জ্বলন্ত বল রয়েছে।

আমি এখানে কয়টা বাড়ি দেখতে পাচ্ছি।

নীচে অনেকগুলো ছোট ছোট সবুজ রঙ্গের ঘাস লক্ষ্য করা যাচ্ছে।

কিছু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

বাড়িগুলো নীল রংগের দেখা যাচ্ছে।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

ছোট বড় অনেকগুলো গাছ রয়েছে।

লাল রঙ্গের দুইটা বাইক দেখা যাচ্ছে।

আমি এখানে একটা বড়ো ঢাবা দেখতে পাচ্ছি।